হ্যাঁ আপু আর এই এই football season টা আসলেই বিতর্কের কোন মানে শেষ নেই যেমন ধরেন এবার কাতারে এটা আয়োজন করছে বলে কিছু তাদের rules regulations ছিল যা নিয়ে, আমি সারাক্ষন শুধু negative negative negative news পড়েই গেছি। এটাই কিন্তু আরেক দিক দিয়ে ওরা ওদের rules regulations এ strict ছিল, আর এটা নিয়েই সবচেয়ে বেশি নজর কারসে যে কিভাবে সম্ভব যে মানুষকে সারা বিশ্বের মানুষকে control করা যায় এটাতে তো, আমরা তো হয়তো TVতে দেখছি but সারা বিশ্বের মানুষগুলো যে আসছে তারা তো এই culture টাকে চিনে না জানেনা, কিন্তু দেখসো মানে কিভাবে adapt করে ফেলসে আমার মনে হয় যে ওরা মুসলিম যে culture টাকে আছে ওটাকে খুব সুন্দরভাবে পুরো world এর সামনে তুলে ধরসে, আর আসলে এমনই হওয়া উচিত। একটা country র অতিথিয়তা নিজেদের সংস্কৃতি দিয়ে পুরো একটা বিশ্বকে এইভাবে আপ্যায়ন করে নেওয়া উচিত যেভাবে ওরা করছে আর আমার মনে হয় যে পুরা ওরা ওদের কাজটা অনেক সুন্দর ভাবে করতে পারছে যেগুলা হয়তো ওদের জায়গায় অনেক বড় বড় দেশরাও করতে পারতো না। আর বিতর্কের কথা তো শেষ হয় নাই পুরা এই যত মাস খেলা ছিল, আপনি মানে একটা দিনের জন্য মানে মনে হয় না কেও bour হইসে, এই football season টা অনেক মানে আনন্দপূর্ণভাবেই কাটছে। যদি আপনি ধরেন এবার এটাকে ব্রা~ব্রাজিল আর্জেন্টিনার fan দের মধ্যে ঝগড়া বলুন বা এটার theme song নিয়ে বলতেন রোনাল্ডোর কাঁন্নাটা আহঃ হা, ওর কান্না টা দেখলে তো মানে মনে হয় আর কি বলবো ও তো ওর না আমার অনেক ভালো লাগে মেসির পরে ওরে বা মেসির সমান ওকে ওকে অনেক ভাল

যেটা অস্বীকার করার মত না আর এত ভাল একজন player এর হাতে cup না দেখাটা, আসলেই কষ্টের আর আমাদের এত খারাপ লাগলেও, ওর কাছে কেমন লাগবে স্বাভাবিক, এটা এখন এখন তো সে বাজিমাত করে ফেলসে একদম আহ সৌদি আরবের club আসছে। হ্যাঁ এটা আসলে অবাক করার মত কেউ কখনো মানে ভাবসে যে এইটা হবে ? কিন্তু দেখো আমার সবচেয়ে বেশি অবাক লাগে সে কেমন ধরণের তারকা যে stebin এ ওইদিনও বসে বসে ভাবতেসি ওর video টা হটাৎ চোখের সামনে আসসে just একটু মানে পানির বোতলটা মানে cock cock এর বোতল টা সরাইয়া পানির বোতলটা সামনে রাখসি, এটাই সাত billion পাঁচ billion মানে যাই বলে media র উপর loss হয়ে গেলো। এটাই আপু কিছু কিছু মানুষ ইরণ মাস্ক বলেন বা রোনাল্ডো বলেন উনি হচ্ছে এক একটা টাকার machine ওরা বাঁচলেও টাকা মরলেও টাকা ওরা যাই করুক শুধু টাকা ওরা ওরা যাই করুক ওরা হাঁটুক ওরা রাস্তা দিয়ে হাঁটতেছে তখনও তাদের টাকা income হচ্ছে মানে কি বলবো ওরা যেখানেই যাই যেই অবস্থায় থাকে আমরা শুধু news পাই আর ওরা শুধু টাকা income এ দেখেন আপু, ওরা কিন্তু আমাদের যে বড় বড় celebrity রা বলেন বা ফুটবল, player রা বলেন cricket player রা বলেন, ওরা কোন কিছু না করেও কিন্তু আমাদেরকে প্রতিদিন, কোন না কোন একটা scope দিয়েই যাচ্ছে বিনোদনে, কিন্তু আমাদের যারা রয়েছে যেমন actor actresses রা যাদের কাজটাই হচ্ছে আমাদেরকে দর্শকদেরকে বিনোদন দেওয়া, ওরা কিন্তু কিছু করেও সব সময় আমাদের ওই কাজটা ওরা ভালোমতো করতে পারছে না ওদের আসলে শিখা উচিত এই মানে non actor actress দের কাছ থেকে যার পরে মনে সারাক্ষন একটা news এ থাকার জন্য কি একটা উল্টাপাল্টা type এর কি করতেছে নিয়ে বাংলাদেশে বিনোদন জগৎটা আসলেই মানে বলে না entertainment আসলে entertaining বলাযায় আসলেই entertainment তো হচ্ছি, আমরা কিন্তু not in positive এটি একটু, যাক, ভাল লাগলো তোমার সাথে কথা বলে, আমার এইসব নিয়ে, আমি এগুলোই দেখি সারাক্ষন কি করবো সময় এভাবেই pass করি আর তো হ্যাঁ আপু আমিও এগুলা নিয়েই ভাবছিলাম তাই মনে হল যে আপনাকে আজকে, কথায় কথায় একটু এগুলা নিয়ে বলি তাই বললাম, আবার দেখা হবে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।

পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে রমেশাশকরা যখন একথাটা প্রত্যাহার করে উল্টো কথা বলতে বাধ্য করলেন গ্যালিলিওকে

শোনা যায় মহান বিজ্ঞানী তখন নাকি নিজের মনে বলেছিলেন

ছশো বছর আগের কথা কিন্তু সত্যিকারের দা চিন্তক দার্শনিক শিল্পী বিজ্ঞানী কবেই বা সত্য কথন থেকে বিরত থেকেছেন

নিজের সমূহ ক্ষতি এমনকি প্রান সংশয়ের মুখও the kashmir files ছবিটি নিয়ে

গোয়ায় আন্তর্জাতিক চলচ্চত্র উৎসবের প্রতিযোগীতা বিভাগের জুড়ি প্রধান ইজরাইলের নাদাব নাপিদের মন্তব্যে হইচই পড়ে গেল

প্রশ্ন উঠলো কেন তিনি এ ছবিকে বিশেষ উদ্দেশ্যেপ্রনদিত প্রচারমূলক ঐ বিভাগের বাকি ছবিগুলির পাশে

নিত্যান্ত বেমানান তথা এ চলচ্চিত্র উৎসবে অন্তর্ভুক্তির অনুপযুক্ত বললেন নাদাব ঘিরে ফিরে গিয়েছেন

তবু জল গড়িয়ে চলেছে অন্যতম জুড়ি তরিঘড়ি বলেছেন এ মন্তব্য নাধাবের ব্যক্তিগত মত ছবির পরিচালক ফুঁসে উঠেছেন

নাদাব প্রমাণ করুক এছবিতে দেখানো ঘটনা কিছুমাত্র অসইত্য এমনকি ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূতও বলেছেন

নাধাবের মন্তব্য ভারতের অসমান

তবু এরপর সি মোহোবে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এবং the kashmir files সম্পর্কে জুড়ি প্রধানের মন্তব্যের সারবথ্যা পাল্টে যায় না কারণ এ মন্তব্য শুধুই ছবিটি নিয়ে

তার খামতি ও অসঙ্গিত নিয়ে দর্শককে এছবির সুকৌশলে এক বিশেষ সিদ্ধান্তে থেকে চালনা করা নিয়ে

ছবিতে বলা ইতিহাস তথ্য বা সত্যের অপলাল নিয়ে নয় নাদাব খিঠে গিয়ে তার মন্তব্যের ভুল ব্যাইখ্যা নিয়ে ক্ষমা চেয়েছেন

যে ব্যাখ্যা তিনি নিজে করেননি

বরং তাকে নিজের পছন্দ মতো ঘুরিয়ে

চরম দূর্বরতা তার কাছে safe ধর্মেও হিন্দুর নিগ্ৰহ এই ছবি নিয়ে bjp -র এত উৎসাহ যে কারণে

সেজন্য বিভিন্ন রাজ্যে ছবিটি সরকার ই করেছে জনতাকে দেখানোর ব্যবস্থা হয়েছে

তবু বোধসম্পন্ন ভারতীয় নাগরিকের প্রকৃত সমস্যা ছবিটি নয় ছবি নিয়ে এই উৎসাহ বা ছবির সমালোচনা নিয়ে

এই ক্রোধই হলো মূল বিপদের উৎস মর্তমান জমানায় ভারতের শিক্ষা স্বাস্থ্য মানবাধিকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা

সরকার উদ্যত হয়েছে তাকে ছোটো করতে অস্বীকার বা আক্রমণ করতে গত কয়েক বছরে কত লেখক বা সাংবাদিকের শাস্তি হয়েছে তা কয়জনকে হুমকি দেওয়া হয়েছে তা তালিকের ইতিমধ্যে শুধরিগবা কিছু ক্ষেত্রে দেশদ্রোহের শাস্তি নেমে এসেছে

তাই তার ক্ষেত্রে ক্ষমতার প্রত্যেক প্রত্যাঘাতে শামিল হলো কূটনীতিও

এযে ভয়ানক চাপ মানুষের মতামত ও মতপ্রকাশের অধিকারের ওপর চেপে বসেছে

জি Arbi ভালো. আপনি কেমন আছেন sir? এই তো আছি ভালো. আচ্ছা আজকে আমাদের topic হচ্ছে Health, স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য খাত নিয়ে.

অ্যাঁ আসলে বলতে গেলে বর্তমানে স্বাস্থ্য খাত অনেক উন্নত হয়েছে আগের তুলনায়. আজ থেকে আরো দশ পনেরো বছর আগের কথা চিন্তা করেন খারাপ অবস্থা ছিল. হ্যাঁ ওটা তো ঠিক আছে. যুগের সাথে তাল মিলিয়ে স্বাস্থ্য ঘাট তো উন্নত হয়েছে অনেক এটা তো আমরা দেখতে পারতেছি. আমরা যখন ছোট ছিলাম ওই সময় এর কথাই বলতেছি, Doctor ঠিক মতো পাওয়া যেত না এখন দেখেন গ্রামে অনেক Doctor গ্রাম্য Doctor আপনার অসুবিধা হচ্ছে, আপনি দ্রুত চিকিৎসা নিতে পারতাছেন.

সে থাকলেও এত বেশি ছিল না. আমি যতদূর জানতাম বা আমার বাবা বলছিল ঊনিশশো পঁচানব্বই ছিয়ানব্বইতে এ অ্যাঁ ওই সময় doctor এর অভাব ছিল অনেকে সাধারণ এখন যে cholera, diarrhoea এই সব রোগে মানুষ মারা যেত. ওইটা তো আগে তো এটা মহামারী ছিল মহামারী. উম একবারে দেখ এই পুরো এলাকা শেষ. ওই পাশে দিয়ে মানুষ যাইতো না. হ্যা বর্তমানে কিন্তু এগুলো এখন আর হচ্ছে না. যতটুকু দেখতেছি আরো~ আরো উন্নত মানের চিকিৎসা হয়ে গেছে এখন.

এখন Doctor গ্রামে available আছে প্রাথমিক treatment নেওয়ার মতো Doctor. আপনার গ্রাম বলেন শহর বলেন যেমন আপনি প্রথম প্রাথমিক অবস্থায় গ্রাম্য Doctor দেখাইলেন এরপর

জেলা শহরে পাঠিয়ে দেয়. আর গ্রামে এখন বিভিন্ন ক~ community unit গুলো আছে. এটা এটা দেখছেন কিনা আপনি জানিনা হ্যা এটা তো আমাদের এলাকায় ও আছে.

আমাদের ward এও আছে Community unit. আপনার ওই এই যে health আছে না এই যে Health এর যে ওই লোকগুলা এরা তো কয়দিন কয়দিন পর পর বাড়িতে আসে. আসি আপনার এই survey করে. মানুষের কি সমস্যা, মহিলাদের বেশি আর কি.

উন্নত প্রযুক্তি, উন্নত মেশিন ব্যবহারে বিভিন্ন জটিল দলিল কঠিন রোগও ধরা পড়ে যাইতেছে. স্বাস্থ্যখাতের প্রযুক্তির ভালো ব্যবহার হচ্ছে. স্বাস্থ্য খাত আসলে,

মানুষের যে প্র~ প্রধান যে মৌলিক চাহিদা, এই মৌলিক আপনার যে অধিকার তার মধ্যে একটা কিন্তু স্বাস্থ্য. স্বাস্থ্য তো আসলে একটা দেশকে যদি আপনার টিকিয়ে রাখতে হয় স্বাস্থ্যটা একটা আমাদের সরকারের উচিত. স্বাস্থ্যের দিকে আরো বেশি careful হবে.

আপনার অ্যাঁ আমাদের এই যে অ্যাঁ চিকিৎসা বিভাগের কয়েকটা আপনার আবার কিছু ইয়ে আছে, গাফিলতি আছে, যেমন আমাদের এলাকাতে একটা কথা শুনেন. যেমন আমাদের এলাকায় যদি কারোর কে সাপে কামরাই ওটার কিন্তু ভ্যাকসিন আমাদের ওই উপজেলা শহরে নাই

এটা যেতে হলে ওই যে জেলা সদর হাসপাতাল বিভাগীয় সদর হাসপাতালে যাইতে হবে Medical এ হ্যাঁ তো ওইখানে উন্নত করার দরকার ছিল এটা দিয় নজর দিবে. আস্তে আস্তে আগাবে মোটামুটি.

যেমন আমাদের স্বাস্থ্য খাত তো Wডাক্তারorld এইতো organitation এর যে একটা তাদের যে numbering বা count করে না ওইটা অষ্টআশি নাম্বারে আছে. আর এটা তো ভালো লক্ষণ. আমি এদের একটা খবর হাতে পাইলাম আর কি.

বিভিন্ন দিক থেকে আসলে স্বাস্থ্য খাত অনেক উন্নত. যেমন আপনার আগে ডাক্তার যারা ছিল বাহঃ কবিরাজ, বেশিরভাগ তো আপনার কবিরাজ রা চিকিৎসা করত. ওইখানে তারা আপনার ওই হাত দিয়ে ধরে দেখে যা হয়তো তা মানুষকে.

মানে অনেক গর্ভবতী মহিলা আপনার মা এই অনেক মারা গেছে না এরকম আপনার এরকম বিনা

ওই সমস্যাটা নাই. মানুষ বর্তমানে ওইসব মহিলা রাস হয়েছে অনেকটা. হ্যাঁ. অনেক কম. মানে এটা এই এই case গুলো এখন অনেক কম.

কারণ এটা মোটামুটি অ্যাঁ বর্তমানে অনেক জায়গাতে বিভিন্ন সদর হাসপাতালগুলো অনেক উন্নতি হয়েছে. এখন সদর হাসপাতাল এ গেছেন কিনা recently নতুন বহন হইছে. যে যন্ত্রপাতির অনেক উন্নয়ন হইছে. অ্যাঁ প্রযুক্তিগত দিক দিয়ে অনেক উন্নত হয়েছে দেখলাম যায়ে হ্যাঁ, ওইটা ঠিক আছে. সরকারি অনেক হাসপাতালে মোটামোটি এখন উন্নত. তাছাড়া সরকারের পাশাপাশি আমাদের private খাতগুলো private এ খাতগুলো স্বাস্থ্যের দিক দিয়ে মোটামুটি সচেতন. কিন্তু এখন দেখেন আপনার অ্যাঁ এই মানুষও কিন্তু স্বাস্থ্য সচেতন হইতেছে.

এই স্বাস্থ্যের প্রতি এখন অনেক যত্নবান. মানুষ আপনার hygienic খাবার খাওয়ার প্রতি বেশী যুক্তছে এবং মানুষ চায় যে আপনার নিজেকে fit রাখার. আমাদের স্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকর কোন কিছুই আমাদের করা উচিত না.

যেমন পরিমান মতো খাবার খাওয়া আপনার এই তৈলাক্ত তো খাওয়ার কম খাওয়া এইগুলা আর কি. আপনারা যেমন এই alcohol জাতীয় দিয়ে কোন কিছু না খাওয়া. হম. দেখেন না, স্বাস্থ্যগত উন্নয়ন না হইলে এই যে recently আমাদের একটা মহামারী গেল. মোটামুটি আমাদের দেশে অনেক দ্রুত অনেকে vaccine পাইসে. পাইসে না? হ্যাঁ অনেকের টিন টা dose ও complete হয়ে গেছে.

হম আমাদের দেশ আসলে স্বাস্থ্য খাতে এখন অনেক উন্নত.

develop করার জায়গা আছে এইগুলো আসলে আরো হ্যাঁ কিছু কিছু জায়গায় এখনো উন্নত হয়ে ওঠেনি. হবে আসতে আসতে নজর দিতে হবে এগুলো তে নজর বারাইতে হবে. কিছু কিছু জায়গায় আপনার মানুষের সচেতন নাই. আপনার যেমন মানুষ কিছু

কিছু জিনিস নিয়ে চলতে হবে. সচ~ সচেতনতা আনতে হবে . যেমন আপনারা যখন corona প্রথম মহামারীটা শুরু হয়েছিল তখন মানুষও অনেক সচেতন ছিল.

অনেকে মোটামুটি Government থেকে বা প্রশাসন থেকে সচেতন হওয়ার জন্য বাধ্য করেছিল. তারপর এখন দেখেন আবার একই অবস্থা.

এই নাইনটি percent এই নাইনটি ফাইভ percent মানুষে এখন আর mask ব্যবহার করে না. আপনার ওই মাস্ক তো ব্যবহার করে না, হাতও ঠিক মতো ধোয় না অনেকজন.

হ্যাঁ. এখন আসলে মানুষটা আসলে মানুষ mask টা আসলে মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য দরকার. সারাদিন যে জীবাণু, ধুলো বালি এগুলো নাক দিয়ে ঢুকে যায়. মানুষের বিভিন্ন রোগ বাড়ায়. হয়. হ্যাঁ, মানুষের এগুলা, কিন্তু বেশি নাই. এগুলা আসলে অনেক মানে কম মানুষই ইয়ে করে কিন্তু অধিকাংশই আপনার হয় যে স্বাস্থ্যবিধি অনেক মেনে চলে.

ঠিক আছে? আপনি মানসিক স্বাস্থ্য সম্পর্কে যদি একটু কিছু আমারে জানাব বলতেন. আমি আসলে ওই ব্যাপারে একটু কম জানি.

আমরা জানি যে এই যে কাজকর্ম বা তার নিয়ম নিয়ম মেনে চললে মোটামুটি মানুষগুলো fit থাকা যায়. দুশ্চিন্তা না করলে অথবা কোনো প্রকার সাব সৃষ্টি না হইলে মানুষ মোটামুটি মানসিক সুস্থ থাকতে পারে ততটুকু জানি আর কি আর যদি আপনার ওই শারীরিকভাবে যদি সুস্থ থাকতে হয় তাহলে তো আপনার নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়াম করতে হবে কাজ করতে হবে এটাই আর কি.

খাওয়ার স্বাস্থ্যে স্বাস্থ্য খাতে যেমন উন্নয়ন হয়েছে. মানে কিছু কিছু জায়গায় উন্নত হয়েছে. স্বাস্থ্য খাত এ হ্যাঁ এইগুলা তো আমরা দেখতেছি প্রতিনিয়ত News Channel এ তারপর নিজেদেরকেও সচেতন হতে হবে. সাধারণ জনগণ শুধু অ্যাঁ প্রশাসন থেকে বা goverment থেকে এগোতে হবে না হ্যাঁ আগে তো জনগণকেই এগিয়ে আসতে হবে.

হম আমাদের ঠিক হতে হবে আগে তারপর দরকার~ সরকার ঠিক হবে. আমাদের নিজেরটা তো নিজেরাই ঠিক লিখতে হবে